চেয়ারের ওপরে একটি ছেলে বসে আছে।

টেবিলের উপরে একটা প্লেট রয়েছে।

তবিটাতে আমরা একটা ক্লিনিক দেখতে পারছি।

রাস্তাটাতি দু তিনটি সাইকেল দেখা যাচ্ছে।

ওপরে একটি বড়ো পোস্টার দেখতে পারছি।

ছবিটাতে আমরা একটা ইস্কুল দেখতে পারছি।

ছবিটাতে আমরা একটা সেলুন দেখতে পারছি।

টেবিলের ওপরে দুটো ল্যাম রয়েছে।

মাঠের মধ্যে সবুজ ঘাস দিয়ে ভরা আছে।

মিলের সামনে পাঁচ ছটা বস্তা দেখা যাচ্ছে।

বিল্ডিংয়ের ওপরে দুটি পোস্টার লাগানো দেখা যাচ্ছে।

নে একজন মানুষ দাঁড়িয়ে আছে।

খালি জায়গাটিতে কতগুলো বাইক রাখা আছে।

ছবিটাতে আমরা একটা ব্যাংক দেখতে পারছি।

জায়গাটাতে কতগুলো সাইকেল দেখা যাচ্ছে।

ছবিটাতে আমরা একটা রুম দেখতে পারছি।

ফ্যানের এর পাশে অনেক কটি লাইট লাগানো দেখা যাচ্ছে।

ভেতরে একটি বড়ো বিছানা রয়েছে।